প্রায় প্রত্যেকেই কিছু না কিছু বাদ্যযন্ত্র নিয়ে অনুশীলন করছে।

জ্বর সর্দির মতো ছোট থেকে বড়ো বড়ো রোগের জন্য ওষুধ প্রয়োজন শুধু ওষুধ নয় নানা রকম হেলথ চেন্জ ও হেলথ ফুড ও প্রয়োজন সুস্থ থাকার জন্য।

নদীর ওপরে একখানা সুন্দর ব্রিজ ।

ব্রীজের উপর কয়েকখানা গাড়ি একটা বড়ো যাত্রীবাহী বাস সামনে একটা মিনি ট্রাক এবং পেছনেও রয়েছে।

পেছনের ট্রাকটাতে সম্ভবত কিছু ঈশ্বরের ভক্ত পুজো দিতে যাচ্ছে অথবা আসছে।

র‍্যাক টেলিফোন জলের বোতল ডাস্টবিন সুইচ বোর্ড দেখা যাচ্ছে।

ঘরটি সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে রাখা আছে।

এখানে তিনজন লোক দাঁড়িয়ে আছে।

এটি প্রাচীন গ্রিক ও রোমান যুগের স্থাপত্য এটি গ্রিকের রাজধানী এথেন্সের উত্তর দিকে অবস্থিত।

ক্লাবটির চারিদিক গ্রিল দিয়ে ঘিরে দেওয়া আছে।

এই ছবিতে কাঁচের একটি শোকেস রয়েছে।

এটি সম্ভবত একটি দক্ষিণ ভারতের সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চের দৃশ্য।

আমরা দেখতে পাচ্ছি উপরের তোলাটি খুব সুন্দর করে সাজিয়েছে।

এই দোকানের প্রত্যেকটা জিনিসের দাম পনেরো টাকা করে।

এটি একটি ব্যস্ততম শহরের ছবি।

এটা একটি পতঞ্জলি টেস্টি নমকিন ধাবা।

এটি নির্মলতা এবং শান্তির একটি প্রতিফলন এবং চিন্তা করার জায়গা।

বড়ো বড়ো বাড়ি ও হোডিং -ও এখানে দেখা যাচ্ছে।

সম্ভবত এই ছবিটি ভারতের ছোট শহরের একটি রাস্তার দৃশ্য রাস্তায় বেশ কিছু লোক আছে।

কেউ হাঁটছে কেউ একটি বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে আছে এবং অন্যরা মোটরসাইকেলে।

এই রাস্তায় প্রচুর গাছে সারিবদ্ধ রয়েছে।

আর একজন মহিলা বসে আছে হাতে কাগজ নিয়ে।

এটা একটা গ্রামের ছবি এই গ্রামে একটি গৃহ দেখা যাচ্ছে।

মনে হচ্ছে এখানে অনেক লোকের সমাগম হবে।